বিল্ডিং টির সামনে একটি বড়-ও বাগানের মত। ওখানে অনে-এ-এক গাছ আছে। ছোট বলো অনেক গাছ। গাছ গুলো অনে-এক সুন্দর।